installation of celldesigner on linux os এর এই tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব: ubuntu linux operating system celldesigner 43 download এবং সংস্থাপন করা
এবং celldesigner এর draw এরিয়াতে compartment বানানো
এখানে আমি ubuntu operating system 1404 celldesigner সংস্করণ 43 java সংস্করণ 17 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে linux operating system মৌলিক অপারেশন সম্পর্কে জানা উচিত
না হলে প্রাসঙ্গিক linux tutorials জন্য www spokentutorial org website যান
celldesigner সংস্থাপন করতে web browser খুলুন এবং দেখানো অনুযায়ী url এ যান
ডানদিকে স্থিত download celldesigner বোতামে click করুন
একটি নতুন webপৃষ্ঠা খোলে
নীচে scroll করুন এবং download এ যান
এটি download for linux 64 bit এবং download for linux 32 bit দেখায়
এখন machine os type সম্পর্কিত বিবরণ সন্ধান করা দেখি
তাই আপনার machine উপরে ডানদিকে স্থিত system settings icon click করুন
ক্লিক করার পর system settings পৃষ্ঠাটি খোলে
panel system এ details icon double click করুন
এখানে details একটি নতুন window খোলে আপনার machine os type যাচাই করুন যে এটি 64bit না 32bit
এখানে 64 bit machine রয়েছে এখন window বন্ধ করে browser ফিরে যাবো
আপনার 32 bit machine থাকলে 32 bit সংস্করণ download করুন
আমি download for linux 64 bit link click করব
অবিলম্বে একটি নতুন window খোলে
আমি নতুন user হওয়ায় আমি first time user বিকল্পে click করব
তারপর continue তে click করব
এরপর আমাদের কিছু ব্যক্তিগত বিবরণ পূরণ করতে বলা হয়
ভরার পরে download বোতামে click করুন
একটি dialog box খোলে এখানে save file বোতামে click করুন
এটি internet গতির উপর নির্ভর করে কিছু সময় নেবে
file ডাউনলোড হয়ে গেলে ctrl + alt + t কী একসাথে টিপে terminal যান
আমি ইতিমধ্যে file ডিফল্ট download folder downloads করেছি
তাই প্রথমে আমি সেই folder যাবো লিখুন cd space downloads এবং enter টিপুন
লিখুন ls এবং enter টিপুন
এখানে সেই file রয়েছে যা আমরা ডাউনলোড করেছি
আপনি 32 bit installer ডাউনলোড করে থাকলে file name 64 এর বদলে 32 have
এখানে থেকে terminal commands 32 bit installer ফাইলের নাম ব্যবহার করা মনে রাখুন
এখন file অনুমতি বদলে যাবে
তাই লিখুন: sudo space chmod space 777 space hyphen capital r space celldesigner hyphen 43 hyphen linux hyphen x64 hyphen installer run
এবং enter টিপুন
অনুরোধ করলে admin পাসওয়ার্ড লিখুন এবং enter টিপুন
এখন dot forward slash celldesigner hyphen 43 hyphen linux hyphen x64 hyphen installer run লিখে file রান করব এবং enter টিপব
setup wizard dialog box খোলে
next বোতামে click করুন
i accept the agreement বিকল্পে click করুন এবং তারপর next এ click করুন
installation directory dialog সেই ডাইরেক্টরীতে দেখায় যেখানে celldesigner সংস্থাপিত হবে
এটি/home/<your username>/celldesigner43 হিসাবে দেখায় এখন next এ click করুন
এটি ready to install দেখায় আবার next এ click করুন
সংস্থাপন শুরু হবে
সমাপ্ত হলে view readme file uncheck করুন এবং finish বোতামে click করুন
এখন ctrl + alt + t কী একসাথে টিপে নতুন terminal খুলুন
লিখুন ls এবং enter টিপুন
আমরা এখানে runcelldesigner43 file দেখতে পারি
celldesigner খুলতে we file execute করতে have
তাই লিখুন dot forward slash runcelldesigner43 এবং enter টিপুন
এখন linux machine celldesigner window খুলে গেছে
লক্ষ্য করুন main menu bar স্পষ্টভাবে দেখতে পারছি না এটি দৃশ্যমান করতে আমাদের system settings বদলাতে have
machine উপরে ডানদিকে স্থিত system settings icon click করুন
ক্লিক করলে system settings পৃষ্ঠা খোলে
personal panel appearance এ double click করুন
appearance named একটি window খোলে
look ট্যাবে theme এ যান
theme box dropdown menu থেকে radiance চয়ন from এবং window বন্ধ from
লক্ষ্য করুন যে এখন main menu bar স্পষ্টরূপে দৃশ্যমান এখন এগোই
নতুন document খুলতে file a এবং তারপর new to click করুন
বিকল্পরূপে মেনুবারে new icon click করুন বা ctrl + n কী টিপুন
new document name একটি dialog box screen দেখায় যাতে আমাদের file name লিখতে হবে
ফাইলের নাম হিসাবে create and edit লিখুন
width কে 900 এবং height কে 800 এ set করুন
নীচে ok বোতামে click করুন
একটি তথ্য box খোলে
আমাদের দেওয়া নামের সকল স্পেস underscore we বদলে যায়
তাই আমাদের file প্রকৃত name create underscore and underscore edit হবে ok তে click করুন এবং এগিয়ে যান
centre সাদা অংশকে আমরা draw এরিয়া বলি
আমরা আসন্ন tutorials menu bars toolbars এবং বিভিন্ন panels সম্পর্কে বিস্তারে শিখব
toolbar থেকে any icon চয়ন করার আগে select mode icon click করুন
এটি acts selection tool হিসাবে কাজ করে এই selection tool আমরা draw এরিয়াতে components চয়ন আঁকা এবং সরাতে পারি
component আঁকার আগে নিশ্চিত করব যে celldesigner window grid snap এবং grid visible সক্ষম রয়েছে
তাই main menu bar edit এ click করুন
নীচে scroll করুন এবং grid snap এ click করুন
তারপর edit এ ফিরে যান এবং grid visible এ click করুন
grid draw এরিয়াতে components আরো ভালোভাবে যুক্ত করতে সক্ষম করে
এখন list এবং notes এরিয়ার স্থান বদলাই
আমরা আগের tutorial list এরিয়া notes এরিয়া এবং draw এরিয়া সম্পর্কে শিখেছি
আপনি না জানলে এই শৃঙ্খলার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলি দেখুন
এগিয়ে যান এবং list এরিয়ার স্থান বদলান
view বিকল্পে যান list এ click করুন এবং right বিকল্প চয়ন করুন
এটি draw এরিয়ার ডানদিকে list বদলায়
বর্ডার লাইন ড্রেগ করে এরিয়ার আকার বদলানো যেতে পারে
আমি cursor বর্ডার লাইনে রাখব
আপনি একটি double headed arrow দেখেন draw এরিয়া বাড়াতে বা কমাতে এটি drag করুন
এখন আমরা draw এরিয়াতে কাজ করতে এগিয়ে যাবো
তার আগে celldesigner window সকল icons দেখতে সক্ষম হতে হবে
তাই main menu bar view তে main
change toolbar visible এ click করুন এবং show all বিকল্প চয়ন করুন
আপনি celldesigner window সকল icons দেখতে সক্ষম এগিয়ে যাই
cell to ঘূর্ণায়মান কম্পোনেন্ট প্রদর্শন করতে toolbar থেকে square icon ব্যবহার করব তাই প্রথমে এতে click করুন
তারপর draw এরিয়াতে click করুন এবং mouse বোতাম না ছেড়ে বর্গক্ষেত্র আঁকতে drag করুন এখন mouse বোতাম ছেড়ে then
in খোলা property of compartment dialog বাক্সে name এ cell উল্লেখ করুন এবং size কে 10 set করুন এবং ok তে click করুন
এই name compartment নীচের অংশে দেখায়
এছাড়া compartment নামের স্থানও বদলানো যেতে পারে
এটি করতে compartment name চয়ন করুন to cell cell
এখন এটি drag করে drop করুন যেখানে আপনি এটি রাখতে চান
এখন file এ এবং তারপর save as বিকল্পে ক্লিক করে file সংরক্ষণ করুন
এখন সেই folder চয়ন করুন যেখানে আপনার file সংরক্ষণ করতে চান
আমি এটি desktop এ সংরক্ষণ করতে চাই
তাই আমি সংরক্ষণের folder হিসাবে desktop এ double click করব
তারপর নীচের ডানদিকে ok বোতামে click করুন
আবার নীচে ডানদিকে ok বোতামে click করুন আমাদের file সংরক্ষিত হয়েছে
celldesigner বন্ধ করতে file এবং তারপর exit এ click করুন
এখন সেই folder যাই যেখানে file সংরক্ষণ করেছি তাই desktop we যাবো এখানে আমার file রয়েছে
লক্ষ্য করুন file xml ফরম্যাটে সংরক্ষণ হয়েছে এটি ডিফল্ট celldesigner file ফরম্যাট
উল্লেখ্য যে এই file শুধুমাত্র celldesigner এ খোলা যাবে
সংক্ষিপ্তকরন করি এখানে আমরা শিখেছি:
ubuntu linux os a celldesigner সংস্করণ 43 ডাউনলোড এবং সংস্থাপন করা celldesigner a একটি compartment বানানো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
spoken tutorial the কর্মশালার আয়োজন করে এবং online পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয় আরো জানতে আমাদের লিখুন
spoken tutorial প্রকল্প ভারত সরকারের nmeict mhrd দ্বারা পরিচালিত এই mission সম্পর্কে অধিক তথ্য এই link প্রাপ্তিসাধ্য